আমি ওখানকার যে news ব্লগ গুলো আছে সেগুলো আমি দেখছিলাম ওখানকার কোন একটা ব্লগ দাবি করছে যে মানে পুরো ঘটনাটা পরিকল্পিত ছিলো মানে কোন এক একটা operation নয় যত গুলো operation ওখানে হয়েছে আত্মঘাতীক operation সব গুলোই পূর্বও পরিকল্পিত ছিলো পরিকল্পিত যদি থাকে তাহলে সেখানকার যে প্রশাসন আছে বা পুলিশ আছে তো তাদের কাছে তো এই খবর গুলো আগে থেকে থাকে তাদের intelligent গয়েন্দা বিভাগ এই গুলো তো আগে থেকেই তো active থাকে তো তারা কিভাবে জানতে পারলোনা এইটাই হচ্ছে সবথেকে বড় একটা প্রশ্ন চিহ্ন? উম সেটা তো আছে সে সঙ্গে বলছে তো যে নিরাপত্তা নাকি ব্যাপক গাফিলতি ছিলো পুলিশ এর উর্দিতে থাকায় তাকে নাকি কোন রকম আহ check ই করা হয়নি এটা মানে খুবি উম বাজে একটা ব্যাপার হচ্ছে এই যে নিরাপত্তা গাফিলোতি হচ্ছে যার জন্য এই ধরনের blast গুলো হচ্ছে তা না আমার যেটা মনে হয় এই ধরনের যে blast হয়েছে তাতে একশো উপরে তো লোক মারা গেছে আর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

একটা blast এ বা কোন একটা natural disaster যে গুলো হয় সে গুলোতে আহ কত লোক মারা গেছে সেগুলো তারা disclose করে তো official new এ দেখাছে যে একশো এক জন মারা গেছে কিন্তু আমার মনে হয় যে তার থেকে বেশি লোক হয়তো ছিলো একটা মসজিদের ভিতরে তো অনেক লোকই থাকার কথা একশোর বেশি থাকার কথা আহ মসজিদ টা অনেক বড় অনেক লোকেরি জমায়ত হয়েছিলো হতে পারে সেটা যে unofficially হয়তো একশো অনেক বেশি হয়তো মারা গেছে এবারে সেটা আর কি খবর পরে যা বোঝা যাচ্ছে আর কি তার বহিরে তো কোন খবর পাওয়া যাচ্ছে না তার বাহিরের খবর টা কোন কিছু পাওয়া যাবে না তবে এই সব ধরনের যে সব ঘটনা গুলো ঘটছে বা আগেও ঘটেছে এখনো ঘটছে এই ঘটনা গুলো তে যদি ভেতরের যে intelligent থাকে বা ভেতরের যে officer থাকে তাদের যদি মদত না থাকে তা হলে এই ধরনের ঘটনা গুলো কিন্তু ঘটান অসম্ভব তার কারন

উম সেটা হতেও পারে আবার নাও হতে পারে যেমন আহ কয়েক বছর আগেই যে উম তাজ হোটেল এ ইন্ডিয়ার মুম্বাইতে তাজ হোটেলে হামলা হল সেখানে তো একদম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 না ছিলো না সেটা তো আমরা জানি আমরা জানি যে হয়তো ছিলো না কিন্তু কোন যদি information থেকেও থাকে তো আমদের দেশের যে intelligent আছে সেটা তো publish করবে না কারন public sentiment আঘাত হবে তা হলে

না হলে সমুদ্রেরে পার হয়ে এসে তাজ হোটেলে ঢুকে যাচ্ছে মানে বন্দুক নিয়ে এই খবর বা এই ঘটনা আগে থেকে তো আমার মনে হয় যে নিশ্চয় কেও না কেও তো কোন বিভাগের গোয়েন্দা বিভাগ হক বা পুলিশ বিভাগ হক কেও না কেও অন্তত জানত তাদের মদত ছাড়া এত দূর এগোন আমার মনে হয় না সম্ভব একটা খবর তো ছিলোই গোয়েন্দা বিভাগ যেটা আর কি বলেছিলো যে এই রকম আহ সি আহ হামলা একটা হতে পারে কিন্তু সেটা কোথা থেকে হবে বা কোন জায়গাতে হবে exact ঐ খবরা খবর আহ তাদের কাছে ছিলো না এছাড়া আমাদের তো পাঠান কোঠে এক দুই বছর আগে যে হামলা টা হয়েছিলো তোর আর্মির যে camp উপর হামলাটা হয়েছিলো সেটারও কিন্তু information আগে থেকে ছিলো কারন আর্মিরা ঐ time এ যে রেস্ট করবে rest যে time সেই টাইমে যেই আত্মঘাতী জঙ্গি এসে হামলা করবে সেই জিনিস গুলো তো আগে থেকে মানে input যদি না থাকে তাহলে হামলা করত আমার আমার এই খবর গুলো আর কি ছিলোই আগে থাকতে

হ্যাঁ আমেরিকাতে তো মসজিদে বা school এর মধ্যে অনেক খবর তো এখন বেরিয়েছে school আত্মঘাতী জঙ্গি ঢুকে না গুলি চালিয়ে অনেককে হত্যা করেছে এ রকম তো অনেক খবরি এসছে এর আর আগে উম এই খবর গুলো আসে বেশ ভালো রকম ভাবেই আসে এই গুলো হ্যাঁ এই খবর গুলো পরলেও মনটা খারাপ হয়ে যায় যে একটা school মধ্যে জঙ্গি ঢুকে বাচ্চা বাচ্চা ছেলেদের গুলি করে মারছে খবর গুলো শুনলেও খারাপ লাগে তাদের মানবিকতা বলতে মনে হয় খুব কম থাকে মানবিকতা বোধ যদি থাকে তাহলে হতো এই ধরনের ঘৃণা কাজ গুলো হতো তারা করতে পারবে না কেও যখন আত্মঘাতী হচ্ছে তো তার নিজের ব্যাপারটা একটু ভাবা উচিৎ যে সে আত্মঘাতী হতে যাচ্ছে তার পরিবার পরিজন সেই বিষয় টা একটু খেয়াল করে না বা হয়তো মাথাতে রাখে না তারা এই গুলো একদম হয়তো একদম~ মানে জঙ্গি যারা থাকে তারা একদম Brain wash করেই আর কি পাঠায় যার করনে এই গুলো মাথায় আর থাকেই না হম Brain wash তো করে ভালো রকম ভাবে Brain wash হয় তার পরেই তো তারা আত্মঘাতী হয় না হলে একটা সুস্থ সাধারন মানুষ কাউকে বলা হয় যে আত্মঘাতী হতে সে তো মানে

decision নি মানে নেয় আর কি আরো কয়েকটা খবর আমি দেখছিলাম তার মধ্যে দেখলাম যে এই আমাদের দেশের যে Industrial আছে আদানি আদানির share যে পরছে এই নিয়ে দেখলাম যে খুব মানে সব জায়গায় social media এবং news চারি দিকে খুব হৈচৈ পরেছে এই সম্বন্ধে কিছু শুনেছিস কিছু জানি? না এই সম্মন্ধে কিছু শুনিনি কিন্তু আহ আদানি যদি আহ share পরে যায় তাহলে পরে তো সবারি share পরবে শুধু আদানির কেনো পরবে আদানির share পরা মানে আদানির যে stock গুলো আছে সেই stock গুলো তো মানে পরবেই সাথে সাথে আমাদের যে উম exchange গুলো আছে বা হচ্ছে index যে গুলো আছে সেট হচ্ছে BSE বল বা NSE বল নিফটি ফিফটি যে ইয়ার গুলো আছে index এই index এর সব গুলোই পরবে তো last দু তিন থেকে তো market দেখছি market এ বেশ ভালোই ধ্বস নেমেছে আরে আদানির যে share গুলো তাতে বেশ ধ্বস নেমেছে একদম আচ্ছা আমার মানে অতটা আমি খবর রাখি না share নিয়ে কিন্তু তাও এই খবর টা চোখে পরেছিলো আমার যে আদানির এই রকম share আর কি নামছে হম কিছু কিছু news channel তো দাবি করছে যে আদানি তো হচ্ছে মদি ঘনিষ্ট, মদি ঘনিষ্ট জন্য কি আহ মানে এই ধরনের একটা ফাসানো হয়েছে বা চক্রান্ত এই ধরনের কিছু খবর তারাও দেখি মানে ইয়ে করছে মানে চালাচ্ছে আচ্ছা আদানির কি কি আহ share আর কি পরেছে জানিস কিছু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 মানে two percent এরকম ভাবে সব নিচে আছে মানে যে rate trade করার কথা তার থেকে অনেক নিচে trade করছে কোনটা সতেরো percent পরে যায় কোনটা পনেরো percent ও পরে যায় অনেক মানে অনেক ফোল হচ্ছে আর কি এবার তো যদি মানে down trade হয় তাহলে মানে overall market যে market আমাদের দেশে overall market উপরে একটা ভালো রকমের impact পরবে আর এতো দিনে তো যা শুনলাম news যা দেখাচ্ছে তাতে আহ আদানির যে market capital আছে market capital মধ্যে এগারো লক্ষ কোটি টাকা সম্ভবত আহ মানে উড়ে গেছে আর কি মানে ধুলিস্যাৎ হয়ে গেছে এগারো লক্ষ কোটি টাকা ধুলিস্যাৎ হওয়া মানে আমাদের দেশে যে GDB আছে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 হ্যাঁ তাতো হবে এগারো লক্ষ কোটি টাকা তো কম নয় কারন শুধু মাত্র যে আদনির share মানে সব কিছু আদানির তা তো নয় একটা share মানে তাতে আমাদের যে ছোট ছোট retail trader আছে যারা ছোট ছোট investor যারা আমাদের দেশে তারাও কিন্তু সেখানে invest করে কিছু মুনাফা তুলার আশায় তো তারা যদি ফোল করে তো আহ উম retail trailer যারা আছে তারাও কিন্তু ফোল করবে হম সে তো হওয়ারি কথা মুনাফা তো পাবেই না বরং পকেট থেকে আরো পয়সা বেরিয়ে যাবে আহ এটা মানে ভু~ ভারতের অর্থনৌতিক উপরে একটা বড় ধাক্কা যাচ্ছে আর কি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

উম আমার তো মনে হয়ে এখনো complete হয় নি না কি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 আর জম্মু কাশ্মীরে এসে শেষ হবে তো জম্মু কাশ্মীরে তো কিছু দিন আগে দেখলাম রাহুল গান্ধী ওখানে ছিলো আহ ওখানে লাল লাল চক আগে যেখানে flag উদ্ভোধন করেছে তো complete হয়েছে কিনা জানি না ভারত জোড়ো আন্দোলনের কি কি agenda ছিলো বা কি কি আহ মানে উদ্দেশ্য ছিলো সেগুলো সম্পর্কে কিছু জানিস

আমরাও details টা ঐ ভাবে দেখা হয় নি তবে আমার মনে হয় আহ ভারত জোড়ো আন্দোলনে যেটা আর কি আহ ম্যান agenda ছিলো সেটা হচ্ছে BJP বিরোধী যারা ছিলো তাদেরকে মানেএকত্রিত করার একটা ব্যাপার ছিলো বোধ হয় তো তোর কি মনে হয় যে রাহুল গান্ধী এখন যা situation আছে এটাতে আহ মোদি বিরোধী বা হচ্ছে BJP বিরোধী যে দল গুলো আছে তাদের কে এই ভারত জোড়ো আন্দোলনের মধ্যে একসাথে কি এক পেজে নিয়ে আসতে পারবে যাতে করে সামনে যে election আছে দু হাজার চব্বিশ হয় তো আছে দু হাজার চব্বিশ এ সব দল মিলে একটা পাটি ইয়ে ফর্ম করলো তো তারা হচ্ছে হম BJB এর against এ লড়াই করছে এ রকম কি হতে পারে হম বলা যায় না politics এ অনেক কিছু হতে পারে এবারে ব্যাপার হচ্ছে একেক জন politician একেক রকমের কেও হয় তো উম আহ রাহুল গান্ধী কে support করবে কেও support করবে না

কিছু লোকের মতামত মিলবে কিছু লোকের মিলবে না তো এই জন্যই বিরোধীটা থাকার দরকার আছে এবং ruling পার্টি কে ঠিকঠাক রাস্তাতে চালানোর ও দরকার উম সেতো আছেই তাতো আমাদের দেশে বিরোধীটা আমার মনে হয় এখন যে situation দাড়িয়ে আছি আমাদের দেশে বিরোধীটা একটু কমি আছে বিরোধীটা যদি আরেকটু strong হত তা হলে এক তরফা হয়তো কিছু decision হত না আমাদের দেশে যেমন আমাদের দেশে monetization হয়েছিলো যেটা তো monetization খুব একটা ভালো impact যে পরেছে বা খুব ভালো শুফোল পাওয়া গেছে সেটা হয়তো যায় নি তো বিরোধীরা যদি চায়তো তাহলে না হয় monetization টা মানে stock করাতে পারতো যদি বিরোধী strong হত কি মনে হয় তোর হম হম বিরোধীতে সব জায়গাতেই বিরোধী একটু যদি strong হয় তাহলে পরে খুবি ভালো হয় সেটা দেশের প্রত্যেক টা ক্ষেত্রে ভালো হয় আমাদের দেশে যে news channel গুলো আছে তারাও তো এখন দেখি paid হয়ে যাচ্ছে আসতে আসতে মানে যে খবর গুলো দেখাচ্ছে সে খবর গুলো paid news এর মত দেখি চলে আসে কোন একটা রাহুল গান্ধী এর যেমনি কথা বলি কথা বলি বা ruling পার্টি BJP ই কথা বলি যদি কোন একটা agenda হয় বা কোন একটা রাজনৈতিক আন্দোলন যদি হয় সেটাকে এতো বার করে দেখাবে মনে হয় যেনো AD দিচ্ছে আর কি strong যেরকম চালান হয় দশ বার AD চালালে আহ দেখা গেলো একশো টাকা বা দুশো টাকা পাবে তো সে রকম ভাবে দেখি আবার news গুলোকে চালনো হয় দিনে চল্লিশ বার পঞ্চাশ বার একি news বার বার করে চালানো কি মনে হয় তোর এগুলো কি paid হতে পারে না যে গুলো একদম fresh news আছে সেই গুলোই দেখাছে না হতে পারে অনেক কিছুই এগুলো নিয়ে তো অতটা idea নেই কোন না আমি idea আমারো খুব একটা বেশি নেই কিন্তু বিভিন্ন ধরনের যে ব্লগ আছে তো ব্লগ তো লেখা লেখি করে বা আরো কিছু news channel আছে যেগুলো international news আছে তারাও কিছু কিছু এ রকম বক্তব্য পেশ করে মাঝে মাঝে যে আমাদের ইন্ডিয়াতে হয়তো media freedom নেই তো তারা paid news ইয়ে করে চালাই এই রকম ধরনের news আছে এই গুলো দেখছিলাম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 অযোধায় এসচ্ছে যে টা না কি রাম মূর্তি গর্তে ব্যবহৃত হবে

হ্যা হ্যা ছশ বছরের পূরণ শাল গ্রাম শিলা টা কি ভাবে তৈরি হয় মানে কোন সমুদ্রেরতে অনেক দিন থাকতে থাকতে কি এই ভাবে তৈরি হয় না কি পাহাড় থেকে কেটে নিয়ে এসছে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 আহ সেগুলোতো অনেক দিন থেকে সমুদ্রের মধ্যে থেকে থেকে জমে যায় তো জমে যাওয়ার পরে অনেক শক্ত হয়ে যায় তো সেই রকম ধরনের যে শিলা এই শালগ্রামশিলা যেটা নিয়ে এসেছে সেটা ঐ একি রকমি দেখতে এবার news anchors যারা আছে তারা একেকবার একেক রকম ভাবে চেস করবে কোন news channel এক রকম বলবে অন্য news channel আরেক রকম বলবে কিন্তু original যে ইয়েটা আছে শীলাটা আছে সেটা সম্বন্ধে জানতে গেলে বা বুঝতে গেলে যারা

পাহাড় পর্বত বা শিলা এই সব নিয়ে যারা বিশেষজ্ঞ তাদের যে মতামত গুলো পেশ করে সেই গুলো শুনলেই একমাত্র বুঝা যায়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 পুরের না কি এক নদী রয়েছে গন্ডোবি নদী ঠিক আছে তার পু সেই নদীর পাথরকে না কি শাল্গ্রাম বা শালি গ্রাম শিলা বলা আচ্ছা মানে গোন্ড কি যেনো নদী আছে সেই নদী থেকে শিলা পাওয়া যায় সেই শিলা টাকে বলে আর কি

ও মানে আমাদের দেশেরও শীলা নয় তাইলে এটা আর কি মানে নেপাল থেকে আচ্ছে হ্যাঁ হ্যাঁ এইখানে বলছে

শালীগ্রাম শীলা টা দিয়ে কি করবে মানে আমাদের এইখানে যে মন্দির তৈরি হচ্ছে রাম মন্দির তৈরি হচ্ছে সেখানে কি করবে এটা কি সামনে মূর্তি হিসাবে রেখে দিবে শিলা টাকে না এই শিলা টাকে কোন মূর্তি বা কোন architecture কোন কিছু বানাবে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 architecture ready হবে

কার মূর্তি হবে এখানে মানে রামের মূর্তি হবে না কি সীতার মূর্তি হবে বা কার মূর্তি হবে কিছু জানিস? দু জনোরি বোধহয় মূর্তি হবে তো একটা শিলা দিয়ে তো হবে না একটা শিলায় দু জনের হয় এই বো শিলা টা অনেক বড় ঠিক আছে সেটার ওজন না কি ছাব্বিশ টোন ও ছাব্বিশ টোন মানে তো অনেক বড় অনেক ভারিও আছে আচ্ছা ইন্টারনেটে বলচ্ছে এখানে নাকি দুটো শিলা হম ঠিক আছে একটার ওজন ছাব্বিশ টোন অন্য টা নাকি চোদ্দ টোন মানে দুটো শীলা দিয়ে তাহলে হয়তো দুটো মূর্তি হবে এই রকম কিছু

একটা থেকে হবে না কারন মূর্তি যেটা তৈরি করবে সেটা তো অনেক বড়য় মূর্তি তৈরি হবে মূর্তি ব্যাপারে মনে পরলো আমাদের দেশে যে বোল্ভ ভাই ক্যাটেলের যে মূর্তি বানিয়ে যে সেই না কি এই এখানকার architecture টা বানাবে সে সে তৈরি ও আচ্ছা আচ্ছা তো ওর তো কাজ ভালো হাতের কাজ বেশ ভালো কারণ বলোভ ভাই পাটেল এর যেঁ মূর্তি টা বানিয়েছে তার architecture টা বেশ ভালোই এবং নিখুত বানিয়েছে ও যদি বানায় তা আমার মনে হয় বেশ ভালোই বানাবে হ্যাঁ সে তো হবে ভালো কাউকে দিয়ে বানাবে নিশ্চয়ই এত বড় একটা মন্দির হচ্ছে অযদায় তো সেখানে মূর্তি টাও সে রকমই আর কি হবে আরেক টা খবর যেটা দেখছিলাম আমি কালকে budget এর পরে যেটা দেখলাম যে আমাদের দেশ তো এখন দিয়ে hydrogen দিয়ে গাড়ি চালাছে কার চলচ্ছে বাস ও চলবে আগামী দিনে বলছে তো কালকে budget দেখলাম একটা নতুন train এর কথা বলা হলো সেখানে বলচ্ছে যে আমরা train ও চালাবো hydrogen fuel দিয়ে তো এই বিষয় কিছু দেখেছিস detail এ না details এ দেখি নি তবে hydrogen দিয়ে যদি চালানো হয় সেটা তো খুবি ভালো কথা কেনো না দিনের পর দিন যেভাবে পেট্রো~ পেট্রোল এর দাম বাড়ছে বা তেলের

hydrogen fuel হলে তো খুবি ভালো হবে কারণ এখন তো ব্যাটারি চালিত যে গাড়ি আছে সেগুলোর দিকে সরকার নজর দিচ্ছে যাতে করে পরিবেশ টা বাচে আমাদের দেশে তো এখন জঙ্গল যা ছিলো সে গুলো তো সব কেটে কেটে সাফ করে দিয়েছে আর জঙ্গল যত কাটবে তত তো climate change হবে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

hydrogen fuel hydrogen fuel যদি নিয়ে আসতে পারে বা hydrogen fuel দিয়ে যদি চালাতে পারে তাইলে এটা তো পুরো পুরি green energy তা green energy হলে আমার মনে হয় যে পরিবেশটার পরিবেশ দূষণ অনেক কমে যাবে হ্যাঁ পরিবেশ দূষণ অবশ্যই অনেক কমে যাবে তবে তা ছাড়া শুধু আহ পরিবেশ দূষণ ঐ গাড়ি থেকেই যে হচ্ছে সে রকমো না অন্যান্য জায়গা থেকেও পরিবেশ দূষন হচ্ছে এবারে সেটা কমানোর জন্য প্রচুর পরিমানে গাছ লাগানো আহ দরকার আছে নইলে পরে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 তো ঐ গুলো এক ধরনের দুষন তো সরকার কবে যে নজর দিবে এর দিকে কারণ এই দূষণ যত দিন চলতে থাকবে তত দিন তো মানে জন সমাজেরই ক্ষতি মানুষ সে জল আবার use করবে করার পর আবার রোগ ব্যাধী বাড়বে তো সেগুলোর দিকে নজর দেওয়া উচিৎ হ্যাঁ দূষণ তো সব দিকে দূষণ হচ্ছে শুধু মাত্র বায়ু দূষণ তো না জল দূষণ হচ্ছে আহ মাটিরও দূষণ হচ্ছে সব দিকে দূষণ হচ্ছে এই দূষণ গুলো না আটকাতে পারলে সাধারন র পক্ষে খুব অসুবিধা হয়ে যাবে এখন তো শাক সবজি ফল সবেতেই কীটনাশক দিয়ে এতো কীটনাশক দেওয়া হয় তাতে মানে সবজিতে কি খাওয়া হচ্ছে মানে কীটনাশক খাওয়া হচ্ছে না original সবজি খাওয়া হচ্ছে বোঝায় দুষ্কর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 অনেক news channel চালায় মাঝে মাঝে খবর গুলো কিন্তু কেও কোন কোন প্রশাসন কোন ধ্যান দেই বলে তো আমার মনে হয় না আমার news view এটা কাউকে allegation দেওয়াটা ঠিক নয় কিন্তু আমার নিজে যে view সেটা মনে হয় যে হয়তো নজর দিচ্ছে না নজর যদি দিতো তাহলে এই এই situation গুলো হয়তো আরো অনেক টা ভালো পাওয়া যেত আহ শুধু প্রশাসনকে দোষ দিয়েও আবার লাভ নেই আমরা সাধারন মানুষরা যদি নিজেরা সচেতন না হয় তাহলে পরে প্রশাসনও কিছু করতে পারবে আমরা সচেতন তো হবো কিন্তু আমাদের পুরুষ জনতা যদি থাকে এবার দেখা গেলো যে একটা সমাজের মধ্যে বা একটা পাড়ার মধ্যে দুইশো জন বা চারশো জন হচ্ছে জনসংখ্যা তো তাদের মধ্যে দেখা গেলো যে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 সে সচেতনতা জাগাতে গেলেতো সরকারকে initiative নিতে হবে যে তাদেরকে miking করা হক বা posturing করা হক বা অন্য কোন কিছু ভালো সচেতন যদি না করতে পারে তা হলে তো তারা সচেতন হবেই না এবার একশো টা মানুষ ঠিক হবে বাকি তিনশো টা মানুষ যদি ঠিক না হয় তাহলে তো মানে পুরো কাজ টাই বৃথা হয়ে যাবে এই আর কি হ্যাঁ একদম এই রকম ভাবেই এ চলচ্ছে মানে একদম চারিদিকেই দূষণ হচ্ছে সবারি সচেতনতার অভাব রয়েছে কম বেশি দূষনের খবরে দেখছিলাম যে Foreign যেঁ গেটা থাম্বাবারট আছে ও তো পরিবেশ নিয়ে পরিবেশ activist ও তো অনেক কিছুই আহ মানে আন্দোলন করে আহ news এও ওকে গেটা থাম্বাবারটকে ও ওকে তো কিছু দিন আগে সুইডেন বা সুইজারল্যান্ড এর পুলিশ হচ্ছ গ্রেফতার করেছে মনে হয় তো এই সব activist দেরকে যদি গ্রেফতার করে যারা পরিবেশ নিয়ে কথা বলছে তাহলে তো আর কিছু করার থাকে না কারণ তা পরিবেশ যে রকম অবস্থা সেই রকম অবস্থাতেই থেকে যাবে

তার জন্য উহ greftar করার মানে কি আমি তো বুঝতে পারলাম না

সেটাও যদি এখন কোন সরকার দাবানোর চেষ্টা করে সেটা যে দেশেরই সরকার হক আমাদের দেশের হক বা অন্য কোন দেশের হক তো এই জিনিস গুলো তো ঠিক নই কারণ নিজেরা তো initiative নিচ্ছে না কেও যদি initiative নিচ্ছে তাকেও তাকেও যদি stop করে দেই তাহলে তো কিছু করার নেই হ্যাঁ ওটাই আচ্ছা ঠিক আছে অনেক কোথাই তো হল ঠিক আছে অনেক কথা হলো আবার একটু আবার পরে কথা হবে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 হম হম বায়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

জি আলহামদুলিল্লা ভালো আছি।

এখন তো শীতকাল অনেক অনেক সবজি বাজারে আমাদের এই কৃষির যে ফসল গুলো সেগুলো দেখতে আপনার কেমন লাগে? হ্যাঁ খুব সুন্দর লাগে আসলে আহ সব ঋতুতেই কিন্তু আহ বিভিন্ন ধরনের উম ফল মূল আসে মানে কৃষকেরা বিভিন্ন ধরনের চাষাবাদ করে। হ্যাঁ শীত কালেও কিছু কিছু সুন্দর ফল মূল বাজারে বিক্রি হয় এইগুলো দেখেও ভালো লাগে যেমন হচ্ছে যে, অন্যান্য ঋতুর মতো আহ কিছু ফল আছে বাজারে যেগুলো হচ্ছে, আহ যেগুলো হচ্ছে আহ এটা তুমি, এখন যেমন যেরকম হচ্ছে যে শীতকাল আহ এখন তো আহ দে, বেশির ভাগই এই যে বাঁধাকপি, ফুলকপ, গাজর, মুলা, লাউ সিম টমেটো,

সব বেশির ভাগ vitamin কিন্তু আমরা পেয়ে থাকি বিভিন্ন ধরনের ফল মূল থকে শাকসবজি থেকে এগুলো থেকে আমরা আমাদের vitamin পেয়ে থাকি আর এটা আমাদের জন্য খুব জরুরি তাই আমিষের পাশাপাশি এগুলো আমাদের খুব জরুরি।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

উম আমাদের দেশে কিন্তু প্রতি বছর কিন্তু আহ বিভিন্ন ধরনের মৌসম আসে কেমন মৌসম যেমন হচ্ছে আহ আমরা যদি ধানের মৌসম যেটা জানি সেটা হচ্ছে যে, বইরা বলে তারপরে হচ্ছে যে আমরা জানিনা বই এর ভাষায় কি বলে তো তারপরে হচ্ছে যে ইরি, ইরি ধান বলে মানে এরকম কিছু ধান আছে যে, মানে এইভাবে অনেক চাষি~চাষিরা চাষ আবাদ করে থাকে আহ

আগে থেকেই মানে উম planning করে আগে থেকেই পরিকল্পনা করে থাকে যে এই মৌসমে এই ধান লাগাতে হবে ওই মৌসমে এই ধান লাগাতে হবে মানে এই এইটা তারা, আহ নিজে থেকে একটা পরিকল্পনা করে থাকে কিন্তু, তুমি কি মানে এ সম্পর্কে মানে কৃষিদের যে একটা বড় অবদান বা আমাদের দেশে আহ মানে এটা সম্পর্কে তুমি কি মানে কতটুকু জানো বা আমি যতটুকু জানি যে আমরা মুলত বই এর বিষয়ে বলা যায় যে বাংলাদেশে আশি শতাংশ লোকই কৃষি কাজের সাথে সম্পর কিন্তু সম্পর্কিত কিন্তু আমার মনে হয় যে আশি শতাংশ না, বাংলা দেশের একশো শতাংশ লোকে আহ কৃষি কাজের সঙ্গে প্রতক্ষ বা পরক্ষভাবে সম্পর্কিত আহ কারন, আমরা হয়তো বা সকলেই সরাসরি মাঠে গিয়ে আহ কৃষি কাজ করছে না কিন্তু আহ শুধু কৃষি কাজ আহ করলেই যে তারা কৃষির সাথে সম্পর্কিত হলো তাই না আমরা,